বোড়ের উপরে দুজন বসে আছে আর ওপর দিকে গাছপালা কিছু দেখা যাচ্ছে আর আকাশ খুব সুন্দর ভাবে পরিষ্কার রয়েছে।

আর আমি এখানে দেখতে পাচ্ছি জলের ওপারে খুব ঘন জঙ্গল রয়েছে।

এবং বাড়িটা খুব পুরোনো। বাড়ির থেকে দেখতে পাচ্ছি একটা গাছ বেরিয়েছে ।

এমন এখানে তিনজন দেখতে পাচ্ছি দুজন বসে আছে একজন দাড়িয়ে আছেন।

আকাশটা খুব সুন্দর এবং ভালো পরিষ্কার রয়েছে।

বড়ো হাতির দুটো করে দাঁত রয়েছে এবং চারটা করে পা রয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি একটু দূরে সাদা রং আর দেখতে পাচ্ছি ।

ঝাড়গ্রাম বিনপুর ফুলকুসুমা রায়পুর বিমুর শিমলাপাল তালডাংরা বাঁকুড়া ।

আমি এখানে দেখতে পাচ্ছি ধর্মরাজ কালেকশ্‌। আমি এখানে দুটো দোকান দেখতে পাচ্ছি একটি দোকান খোলা আছে।

আমি এখানে দেখতে পাচ্ছি। একটিই মন্দির মন্দিরের উফরে কিছু মূর্তি দেখতে পাচ্ছি। বাবা শিব ঠাকুর মা লক্ষ্মী।